নৃত্যর আ নামটা হয়তো সঠিক বলতে পারব না আমি।

আধা রাস্তা দেখতে খুব সুন্দর এবং যাতায়াতের পক্ষে খুব ভালো ।

আ এটি যে কোন একটি ট্র্যাকিং এরিয়া মানে বরফিলা এরিয়া যেখানে মানুষ বেড়াতে এসছেন। প্রচুর মানুষ এসছেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং বরফ সেটা বুঝতেই পারা যাচ্ছে ।

আমরা সাধারণত আ এখানে বাঙালিরা অনুষ্ঠান হলে বা দিওয়ালীতেও লাইট জ্বেলে থাকি। অনুষ্ঠান হলেও জ্বেলে থাকি।